সেলফ এর ওপর অনেক রকমের রং পর পর সুন্দর ভাবে সাজানো রয়েছে।

এই ছবিটিতে একটি বড় ভবন দেখা যাচ্চে নীল সাদা রঙের।

সামনে কতগুলো হাগিস ও দরকারি জিনিসপত্র রাখা আছে।

আগে একটি ফ্রিজ রয়েছে ফ্রিজের উপর অনেকগুলো ওষুধ সারি সারি সাজানো রয়েছে।

এই ছবিতে আমরা একটি দোকান দেখতে পারছি যেটি সম্ভবত একটি ক্যাফে ।

ওপরে সবুজ গোলাপি রঙের দুটো স্টার রয়েছে।

গোলাপি কালো সবুজ রঙের--

উপরে একটি বোর্ড লাগানো রয়েছে কৃষ্ণা মারুতি ওয়ার্কশপ ।

এখানে অনেক গাছ সারি সারি সাজানো রয়েছে।

ওপরে আকাশটি নীল রঙের পরিষ্কার দেখা যাচ্ছে।

রাস্তার ওপর দিয়ে কালো হলুদ রংয়ের একটি অটো চলে যাচ্ছে।

এই ছবিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

কিছু জিনিস ঝুলিয়ে রাখা হয়েছে।

সামনে একটি ফ্রিজ রয়েছে ফ্রিজের ওপর কতগুলো জলের বোতল ঠান্ডা জিনিস দেখা যাচ্ছে।

এখানে অনেক লাইট ও আতসবাজি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।

সামনে অনেকগুলো বক্স রাখা রয়েছে।

যেখানে একটি টেবিল এর ওপর সারে সারে কতগুলো বোতলের ভেতর কিছু রাখা আছে।

ছবিতে আমরা একটি দোকান দেখতে পারছি।

নীচে কতগুলো জিনিস রাখা আছে একটি চেয়ারও রাখা আছে।

সামনে কিছু সবুজ ঘাসের মতন দেখা যাচ্ছে।

এই ছবিতে আমরা একটি রেল স্টেশন দেখতে পারছি।

যেখানে দুপাশ দিয়ে দুটো ব্রিজ নেমে গেছে।

স্টেশনের ওই পাশে একটি লাল রঙের জল খাওয়ার জায়গা রয়েছে।

এই ছবিতে আমরা একটি নীল রঙের ধনুক আকৃতি গেট দেখতে পারছি।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি বাড়ির উঠোন যেখানে--

ওপরে বি_ও_আই এ_টি_এম লেখা রয়েছে।

দূরে কিছু জঙ্গল লাইটের পোস্ট টাওয়ার দেখা যাচ্ছে।

এবং একজন ব্যক্তি বাইক নিয়ে সামনের দিকে যাচ্ছেন।

পুকুরে কতগুলো জায়গা দেখা যাচ্ছে যেখানে গাছপালা ও একটি গার্ড ওয়াল রয়েছে।

পাশে একটি ছোট বোট রয়েছে যেটি স্টিমারের দিকে এগিয়ে আসছে।

তার সামনে বোর্ডে ভিশন কুইস্ট হফমেন এসব লেখা রয়েছে।

দোকানের সামনে পরপর কতগুলি স্কুটি বাইক রাখা আছে।

এই ছবিতে আমরা একটি বড়ো ঘর দেখতে পারছি।

দূরে একটি বড় জালনা দেখা যাচ্ছে।

একটি লোহার দন্ডের দ্বারা ওপরে উঠিয়ে রাখা হয়েছে।

কালো প্যান্ট মাথায় একটি সাদা টুপি।

সামনে কতগুলো চেয়ার রাখা আছে দুটো ডেকস রাখা আছে।